বেলুন রয়েছে লাইট রয়েছে চেয়ার রয়েছে নীচে কার্পেটও রয়েছে অনেক মানুষ বসে রয়েছে। ছবি লাগানো আছে।

উপরে ঘন আকাশ রয়েছে সামনে সবুজ মাঠ রয়েছে ।